বিল্ডিং - এর নাম লেখা রয়েছে লাইট দিয়ে।

একটি ইলেকট্রিক পোল রয়েছে পোস্টার গুলি সবগুলোই হেলথ রিলেটেড ।

চিত্রের মাঝখানে সবুজ ঘাসপালা দেখা যাচ্ছে।

চিত্রের সামনে জল রয়েছে যে জলে বিল্ডিং এর রিফ্লেক্সসান পড়েছে।

ছবির মিডিল -এ একটি লম্বা ড্রেন মনে হচ্ছেযার আশেপাশে কয়েকজন মানুষ কাজ করছেন।

এই চিত্রে ডাক্তার মেঘনাদ সাহা কলেজের সামনের মেন গেট ।

যে মেন গেট টি কালো কালার এর গেট দিয়ে লোহার তৈরি এবং গেটটি নীল সাদা কালার করা।